ও অনেক কাঁটাতার দ্বারা আবৃত স্কুলের দরজাটি।

জিনিস পাওয়া যাচ্ছে এর কাঁচ দ্বারা আবৃত।

বহুৎখানি বাজারের মধ্যে দুকানে দুকানে খাবার পাওয়া যাচ্ছে।

কৃতকার্যের সৃষ্টিও হয়েছে এবং একটি--

এবং দেখে বোঝা যাচ্ছে যে বিল্ডিংগুলি খুবই পুরানো বিল্ডিংয়ের গায়ে গায়ে।

ঘরের মধ্যে অনেক দরজা রয়েছে।

জিনিসপত্র রয়েছে যেমন ইন্ডাকশন ওভেন --

এছাড়াও রয়েছে ছেলেদের শট প্যান্ট মোজা।

এ এই শপিং মলের কর্মচারী হেঁটে চলে যাচ্ছেন এছাড়া বিভিন্ন ধরনের গেঞ্জি জামা শার্ট প্যান্ট জাংগিয়া সমস্ত কিছু পাওয়া যাচ্ছে।

কিছু বোটে করে মানুষ জন।

ও রাস্তাটি বাইকের ঠিক থেকে ডান দিকে গেলে পাওয়া যাচ্ছে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে কথা বলছেন।

কাজ করছেন ইনি এবং কর্মচারীদের মাথায় সব কেউ টুপি পরে আছেন বা কেউ তাদের হেলমেট পড়ে রয়েছেন এটি দেখে বোঝা যাচ্ছে শীতকালের চিত্র এবং কারখানাটির চা-চার সাইডে লাইট দ্বারা আবৃত এবং এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে মেশিনগুলো কর্মরত।

এটি দেখে একটি বড় কার্যালয়--

নীল আকাশ দেখা যাচ্ছে এবং এর সামনে--

এখানে বিভিন্ন ধরনের লয়াল এনফিন গাড়ি রয়েছে।

এখানে মেইনলি এখানে দেখা যাচ্ছে চারটে রয়েল এনফিল্ড গাড়ি।

এবং বিভিন্ন ধরণের ফটো ফ্রেম এছাড়া সা-আশেপাশে রয়েছে--

জামা পড়ে এছাড়া বাকি এই চার তিনে সাত একে আট নয় জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন অ্যান --

এবং তারা এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা দিনের চিত্র।

চারিদিকে নিয়ে যাওয়া হচ্ছে কারেন্ট এবং এর ঠিক মাঝখান দিয়ে--

খোলা আকাশের চার সাইডে রয়েছে--

জিমটিতে সমস্ত জিনিসপত্র কালো কালারের মেশিনগুলোই।

মধ্যে লাইট আছে লাইটি জ্বলছে এবং বাইরে দিয়ে কাঁচের জানলা।

এ সাইডে আছে পুরোনো দিনের পোস্টার ।

এ রয়েছে চারদিকে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড়ো গাছপালা।

চারিদিকে বিভিন্ন ধরণের লাইটিংয়ের সুন্দর কাজ করা রয়েছে এছাড়া বিভিন্ন ধরণের চেয়ার লাগানো আছে।

এছাড়া কিছু মানুষ একদিক থেকে অপরদিকে হেঁটে যাচ্ছেন এবং এখানে বিভিন্ন ধরনের--

এর সামনে কিছু মানুষজন বসে আছেন।

এইখানে শি গৌতম বুদ্ধের --

লেখা আছে শ্রী শ্রী রামচন্দ্র দেব সমবেত উৎসব।

এ এবং এ-এর গেটটি--

সমবেত উৎসবের এই গেটটি বে হলুদ কালারের গেট দিয়ে আবৃত।